পীএচপী এর মৌলিক কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এখানে আমরা আইএফ স্টেটমেন্ট আলোচনা করব
যদি আপনার কাছে পূর্বে লিখিত কোড থাকে তাহলে আপনি আইএফ স্টেটমেন্ট সম্পর্কে জানবেন
এটি পীএচপী তে অনেক আলাদা নয়
অমি শীঘ্রই একটি নির্বাহ করব এবং আপনাকে দেখাবো
তাই আমরা শুরু করি
এখানে আইএফ স্টেটমেন্ট সম্বন্ধে সংক্ষিপ্তসার আছে
এটি একটি শর্ত আরোক্ষিত করে
যদি শর্ত সত্য হয় তাহলে এটি কোডের একটি পাথ নির্বাহ করে
যদি মিথ্যা হয় তাহলে এটি কোডের অন্য পাথ নির্বাহ করবে
উদাহরণস্বরূপ এটি কাঠামো
আইএফ বন্ধনীর ভিতরে শর্ত এই জানার জন্য যে ১ ১ এর সমান
উল্লেখ্য আমি এখানে ডাবল ইকুয়াল টু চিহ্ন ব্যবহার করছি
এটি তুলনা কম্পেরিজন অপারেটর
অন্য টিউটোরিয়ালে আমরা অপারেটরদের সম্পর্কে শিখব
এটি আইএস ইকুয়াল টো হিসাবে পড়া হয় যদিও এটি equals এর সমান নয়
যখন আমরা ভ্যারিয়েবলগুলি ব্যবহার করছি এবং তুলনা করতে চাই আমরা ডাবল ইকুয়াল টু ব্যবহার করি
আপনি প্রকৃত পাথের জন্য গেলে দুটি কার্লি বন্ধনী ব্যবহার করতে পারেন
এখানে আমরা একটি খুলতে যাচ্ছি
আমাদের কোড বন্ধনীর মধ্যে চলে যাবে
যদি এটি ঠিক না হয় আমরা অন্য মান নেবো
একই কাঠামো তাই দুটো কার্লি বন্ধনী
উদাহরণস্বরূপ যদি ১ ১ এর সমান হয় আমরা ইকো সঠিক বলবো
যদি ১ ১ এর সমান না হয় তাহলে ফাইল চালানোর সময় আমরা যা পাই তা মিথ্যা
যেহেতু ১ ১ এর সমান তাহলে ফাইল চালানোর সময় আমরা যা পাই তা সঠিক
এটি পরিবর্তন করি যদি ১ ২ এর সমান হয় যা এটি করে না তাহলে আমরা ভুল পাবো
যদি একটি সংখ্যা অপরটির সমান হয় এই বলার জন্য আমরা ইতিমধ্যেই একটি সরল প্রোগ্রাম বানিয়েছি
এটি প্রোগ্রামের জন্য অত্যন্ত বোকাটে আবেদন এপ্লিকেশন তাই আমি আরো কিছু যোগ করব
আমি পাসওয়ার্ড ব্যবহারের জন্য একটি ছোট প্রোগ্রাম বানাবো
আমরা এখানে ভ্যারিয়েবলে পাসওয়ার্ড সংরক্ষণ করতে যাচ্ছি
পাসওয়ার্ড হল এবিসি
আমি উক্তির দ্বারা আমার ইফ ফাংশনে ভ্যারিয়েবল নিগমবদ্ধ করতে যাচ্ছি
ইফ পাসওয়ার্ড ডবল সমান ডিইএফ মনে রাখেন
এবং আমি বলবো যে এক্সেস স্বীকৃত
দুঃখিতআমি একটি ভুল করেছি
ডিইএফ সেই পাসওয়ার্ড যা আমরা ইউসারের জন্য জিজ্ঞাসা করতে চাই
এবিসি সেই পাসওয়ার্ড যা আমি সিস্টেমে নিবেশ করছি
তাই যদি এটি def এর সমান না হয় আমি বলবো যে এক্সেস অস্বীকৃত
পাসওয়ার্ড যা আমি দিয়েছি তা হল এবিসি
আমরা ডিইএফ কে পাসওয়ার্ডের সাথে তুলনা করতে যাচ্ছি যা সঞ্চিত পাসওয়ার্ড
যদি এটি def এর সমান হয় আমরা বলবো যে এক্সেস স্বীকৃত অন্যথায় এক্সেস অস্বীকৃত
এটি চেষ্টা করি
এক্সেস অস্বীকৃত কারণ পাসওয়ার্ড মেলেনি
এই ভিত্তিতে এখানে আপনি দেখতে পাবেন যে আমি ভ্যারিয়েবলকে অন্তর্ভুক্ত করেছি
এটি def এ পরিবর্তন করলে আমরা এক্সেস স্বীকৃত পাবো
তাই এখানে একটি লাইন কোড এবং অন্য একটি লাইন কোড এখানে আছে
আমি এই তরঙ্গায়িত বন্ধনী থেকে পরিত্রাণ পেতে পারি
আমার কাছে ওটি খুব সুন্দর দেখায়
লক্ষ্য করুন এখানে তরঙ্গায়িত বন্ধনী যোগ করার কোনো মানে নেই যদি আপনার কাছে এর মত সাধারণ ইফ স্টেটমেন্টের জন্য কোডের শুধু একটি রেখা থাকে
যদি এখানে রেখার পর রেখা হয় তাহলে আপনার তরঙ্গায়িত বন্ধনীর দরকার হবে
উদাহরণস্বরূপ এখানে একটি নতুন ভ্যারিয়েবল সেট করি
এক্সেস সমান স্বীকৃতঅ্যাকসেস ইকুয়ালস অ্যালোউড
ওটি মূলত কোডের অন্য রেখা
কিন্তু যখন আমি চেষ্টা করি এবং এটিকে চালাই আমরা একটি ভুল পাই
এটি বলে আন আনএক্সপেক্টেড T else ওন লাইন 8 রেখা ৮ খুঁজি
এটি এখানে
এটির আগের লাইন সমস্যার কারণ
এটি কারণ যে আমাদের কোডের দুটি বা দুটির বেশি রেখার জন্য তরঙ্গায়িত বন্ধনীকে পুনরায় যোগ করার দরকার হয়
এটি রিফ্রেশ করি এবং এক্সেস হল স্বীকৃত
এখন আমি একটি নতুন ভ্যারিয়েবল সেট করেছিএক্সেস স্বীকার হবে
এটি অনেক সাহায্য হবে না
কিন্তু আমি শুধু আপনাকে একটি উদাহরণ দিচ্ছি
আপনি দেখতে পারেন এটি এখনো সিঙ্গেল এবং এগুলি ডবল রেখা আপনি এদের মিশ্রিত করতে পারেন না
তাই আমি একটি ভ্যারিয়েবল বানিয়েছি এবং আমি এটিকে ইফ স্টেটমেন্টে অন্তর্ভুক্ত করেছি
আশা করি এটি দরকারী
এটি আমাদের এই টিউটোরিয়ালের শেষে নিয়ে আসে
আমি কৌশিক দত্ত টিউটোরিয়ালটি অনুবাদ করেছি
এতে অংশগ্রহনের জন্য ধন্যবাদ